উম জামাকাপড় পরে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে এবং একজন আ আবিরের চেয়ে--

একটি মাঠের ওপর চারটে সিমেন্টের স্ল্যাব তৈরী করা হয়েছে।

এটি একটি ব্যাস্ততম স্টেশন -এর ছ ছ বাইরের দিককার ছবি।

তাদের দাম কোনটা তিনশো পঁচাত্তর কোনটা তিনশো পঞ্চান্ন কোনটা তিনশো নিরানব্বই।

বিয়ে বাড়ির দৃশ্য যেখানে দেখা যাচ্ছে একটি স্টেজ -এর ওপর বর এবং কনে দুজনেই দাঁড়িয়ে আছেন এবং তাদের বি বিবাহ সম্পন্ন হচ্ছে।

যেখানে একটি বড়ো পাতকুয়ো মতো করা হয় এবং সে--

মাছ মাছগুলোকে ছাড়া হয় চাষ করার জন্য।

আহাহা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেগুন কাঠটি।

এবং নিচে তাদের খাবার রাখা রয়েছে দৃশ্যটি দেখে খুবই মনোরম ও সুন্দর লাগ--

বড়ো একটা বাস সেখানে দাঁড়িয়ে রয়েছে তেল ভরবার জন্য।

এবং কিছু মানুষ ক্যাশ কাউন্টার -এ গিয়ে টাকা পেমেন্ট করছে যাতে তারা তেলটা পেয়ে যা --

এবং কিছু জায়গায় বড়ো চকোলেট এবং ছোট ছোট কা-আ লজেন্স - এর কৌটোও রাখা রয়েছে।

মন দিয়ে নির্মিত একটি সংগীতানুষ্ঠানের দৃশ্য যেখানে বিভিন্ন মানুষকে দেখা যাচ্ছে কেউ--

নাচ প্র্যাক্টিস করছে এবং তাদের যে স্যার আছেন তিনি ওদের ফটো টা তুলছেন বাচ্চাগুলোর নাচ খুবই সুন্দর লাগছে দেখতে।

রেস্টুরেন্ট -এর পার্টিকুলার একটি টেবিল -এর ছবি । যেখানে দেখা যাচ্ছে চারজন মানুষ এসেছিলেন ।

এবং টিনের চাল করা চার্চ সেখানে--